কিন্তু আহ ওইটা কোনো কাজে লাগলোনা।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

আহ গোপনীয় রোগ হয়তো ধরে রাখো যে sugar pressure বা kidney damage বা আহ kidney stone আহ এই সমস্ত প্রমান গুলো চায় যে ওইটা করার আগে যদি থাকে তাহলে সেগুলো হয়তো, আহ ওদের কে scheme এর মধ্যে আনেনা বা দেয়না আর এইসব policy গুলো যেগুলো আছে আবার কিছু কিছু company র policy আছে যে না তুমি, আহ হয়তো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

কি কিছু যেমন হয় kidney stone এর ক্ষেত্রে বলছি kidney র পাথরের ক্ষেত্রে বলছি তো kidney র পাথর যাদের আছে আগে থেকে হয়তো বা কেবল হচ্ছে তো তুমি, premium হয়তো যবে থেকে start করলে তার পরে হয়তো তিন বছর কি পাঁচ বছরের পর সেটার benefit টা পাবে মানে সঙ্গে সঙ্গে benefit দেবে না এইরকম কিছু আহ সুযোগ সুবিধা আছে সেগুলো,

আচ্ছা, আচ্ছা বলছি যে মানে আহ health report টা মানে কি মানে health scheme করার আগেই কি আমাকে test করতে হবে টাকা খরচা করে?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

সেটা কি আমার নিজের pocket থেকে যাবে নাকি আহ company সেটা ইয়ে দেবে সেটা তো নিজের pocket থেকেই দিতে হবে company দেবে না। ঠিক আছে তাহলে আজকের মতো রাখি পড়ে আবার কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কেমন আছেন জুবাই? এইতো ভালো আছি আপনি কেমন আছেন? আমি তো সব সময় ভালো থাকি, তারপর শুনলাম আপনি না কি ঢাকায় নেই? পঞ্চগড়ে গেছেন হম কিছু দিন আগেই আসলাম একটা কাজে এখানে আসে তো বিপদে পড়ে গেছি কেন? কি হয়েছে?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 অনেক ঠান্ডা তাহলে ওই দিকে ঢাকার আবহাওয়া কি বলবো? ঢাকাতে অনেক ঠান্ডা বিগত বছর গুলোতে এমন ঠান্ডা পাইনি ঠিক মতো তো class ও করতে পারছি না ঠান্ডা বাতাসে কাঁপাকাঁপি অবস্থা। আজকে সকালে কুয়াশা ছিল যদিও পরে দুপুরের দিকে রোদে দেখা পাইছি তাপমাত্রা ছিল দুপুরে প্রায় একুশ degree celsius এমন শৈত্যপ্রবাহ আরো দু একদিন হতে পারে, এমনটাই আবহাওয়া অফিস থেকে জেনেছিলাম।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

আচ্ছা জুবাই আপনি পঞ্চগড় জেলার ঠিক কোথায় অবস্থান করেছন? জানতে পারলে আসলে বুঝতে পারতাম কনকনে শীতে সেখানকার সাধারণ মানুষের জীবন ব্যবস্থা কেমন? আহ আমি মূলত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থান করছি যে খানে আজকে সকাল নয়টায় দিকে সর্বনিম্ন তাপমাত্রা record করা হয়েছে সাত degree celsius আহ এটি আসলেই এই মরশুমের সারাদেশের মধ্যে সর্বনিম্ন , সারা দেশের মধ্যে? তাহলে তো ভয়াবহ অবস্থা,

হম আসলেই আহ পত্রিকা পড়ে জানলাম যে হচ্ছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে যে আহ গত বৃহস্পতিবার থেকে গত রোববার পর্যন্ত তেঁতুলিয়ায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক চার degree থেকে দশ degree celsius এর মধ্যে ওঠা নামা করছে কয়েকদিন ধরে দিন ভোর হিমেল বাতাস থাকায়, দিনের সর্বোচ্ছ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বাব্যধান কমছে তেঁতুলিয়া বর্তমানে মাঝারি শৈত্যপ্রভাব বয়ে যাচ্ছে সকাল সাড়ে নটার পর হালকা রোদ উঠলেও হিমালয়ের বাতাস, আহ সরাসরি তেঁতুলিয়া দিয়ে পঞ্চগড়তে প্রবেশ করেছে তো এই কারণে রোদের তীব্রতা ঠিকমতো ছড়াতে পারছেনা এতে এই এলাকার তীব্র শীত অনুভূত হচ্ছে, আহ আগামি এক সপ্তাহ হয় তো এই এলাকার আবহাওয়া রকমই থাকবে।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

আর এবার শীতের কথায় ভাবুন আপনি বলেছিলেন দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় celsius আপনার মনে হয় এইসবের সৃষ্টি যেমন মানুষের থেকে তাথেকে পরিত্রাণ পেতে মানুষেরই কাজ করতে হবে আমি কি বলতে চাইছি আপনি নিশ্চই বুঝতে পড়ছেন জুবাই? অবশ্যই এটা আহ আমরা মানুষেরা যে ভাবে পরিবেশ দূষণ করে ফেলছি আহ বিশ্বের সবচেয়ে দূষিত জেলা ঢাকা যেটা আমাদের দেশেই অবস্থিত, এর পিছনে কারণ হচ্ছে যানবাহনের কালো ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, জুবাই আপনার কি ঢাকার বুড়ি গঙ্গার চিত্র জানা আছে? যা এই মহূর্তে মরা নদী হিসাবে ঘোষণা করা হয়েছে দেশে এমন বেশ কিছু নদী এমন ঝুঁকির মধ্যে, দেশ ও দেশের বাইরে মানুষের অসতর্কতা আর অসাবধানতার কারণ হচ্ছে এসব শুধু কি নদী? সুন্দরবনে গাছ কেটে বন উজাড় করে ফেলা হচ্ছে।

খাদ্য উৎপাদন কঠিন হয়ে পড়বে তারপর মানুষের ভবিষ্যতের পরিবেশের ভয়ঙ্কর অভিশাপের শিকারও হবে শিকার হবে আপনি বর্তমানের চিত্রই দেখুন জুবাই।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

আহ শুধু প্রাণীই না যারা দালান কৌঠার বাইরে বসবাস করে সে সব মানুষের কথাই ভাবুন এই শীতে অনেকে শীতবস্ত্র জাগানোর উপায়ও নেই যদিও এই বিষয়েই আমাদের একটা পরিকল্পনা আছে কি পরিকল্পনা তা কি আমি জানতে পারি জুবাই? আহ পরিকল্পনাটা হচ্ছে আমরা এলাকার কিছু বন্ধুরা মিলে একটা fund তো fund এ উঠনো টাকা আমরা ওই সকল মানুষদের জন্য আহ আমরা ওই সকল মানুষদের শীতবস্ত্র উপহারের জন্য ব্যাবস্থা করবো, হম এত খুবই মহৎ উদ্দেশ্যে আমি নিশ্চয় আপনাদের সাথে শামিল হতে পারি? অবশ্যই।

আচ্ছা তুমি কি এ বিষয়ে কি ভাবছো? এ বিষয়ে কি ভাবছি? আমার মনে হয় জন সচেতনতা বৃদ্ধি করতে হবে এর বিকল্প কিছু নেই তাছাড়া নতুন প্রজন্মের কাছে কিছুই বাকি থাকবে না, আমারতো মনেহয় বসবাস অউপযোগী হয়েউঠবে পৃথিবী আমি এসব কল্পনা ভেবেই ভয়পাচ্ছি জুবাই, আসলে ভয় পাওয়ার কিছু নেই আমরা চাইলেই এখান থেকে এখন থেকেই প্রতিরোধ ঠেকাতে পারি যেমন বিভিন্ন rally seminar

দিয়ে জুবাই আমাদের উচিত বাচ্ছাদের পরিবেশ রক্ষার্থে ছোট থেকেই প্রশিক্ষণ দেওয়া আসলেই আহ সময় এখনই সবটা শুরু করার দেরি হওয়ার আগেই আহ যদি আমরা আমাদের

বিভিন্ন দূষণ থেকে আমরা যদি তাদেরকে শিক্ষা দিই আহ কিভাবে আমাদের পরিবেশের যত্ন করতে হয় কি ভাবে আমরা,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 তাতো অবশ্যই তাছাড়া হচ্ছে আমাদের যে আহ আগের চিত্র বা বর্তমান যে চিত্র এই বুড়ি গঙ্গা চক্ষু সাক্ষ একদম চোখের সামনেই দেখতে পাচ্ছি তাদের এখানে এসে একদম পরোক্ষ ভাবে দেখানো উচিত যে, এই যে আমাদের গাফিলতির কারণে কি কি problem গুলো হয়েছে? কি কি সমস্যা গুলো তৈরি হয়েছে? বুড়ি গঙ্গার মতো বিশাল নদী আজকে একদম আটকে গেছে ময়লা আবর্জনার ভর্তি এটা মরা নদী নাম ঘোষণা ঘোষিত হয়েছে।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 একদম মরা নদীর দিকে এগিয়ে যাচ্ছে তো এই জায়গা থেকে হচ্ছে তারা একটা শিক্ষা পাবে যে হ্যাঁ আমাদের এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের নদী নদী যে একটা আমাদের বড়ো সম্পদ এটা বাঁচানো সম্ভব হবে। হম আসলেই আর শুধু নদী তো মরে যাচ্ছে ঠিক আছে তারপর আমরা মাঝে মাঝে এখন প্রায় দেখেছি যে আমাদের হয় অতিবৃষ্টি হচ্ছে নাহলে খরা হচ্ছে আর যখন অতিবৃষ্টিও হচ্ছে। তখন আমাদের নদী ভাঙ্গনের ব্যাপারটাও দেখে যাচ্ছে আহ নদী ভাঙ্গন যখন হয় তখন আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয় আহ তো এখানে গাছ নিধন যে ব্যাপারটা এই গাছ নিধন ব্যাপারটাও কিন্তু আমাদের,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 নদী যে ভাঙছে এইটা তে সাধারণ মানুষের কি প্রভাব পড়ছে? আমি সেই সম্পর্কে একটু বলতে চাই আমার নিজের জানা মতে আমি এই করেছি ওই জন, সাধারণ মানুষের তো এবারে খুবই ভয়াবহ খুবই করুণ একটা মানুষ খুব স্বপ্ননিয়ে দেখা যাই আহ আয় উৎস থেকে কোনোরকম করে তারা যদি ধারে জীবনযাপন করছে সেই ঘরটা যেহেতু ভেঙে যাচ্ছে,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 আসলেই কিন্তু এখন বর্তমানে আহ আমি যেটা face আমি যেটা দেখতাছি যে আমাদের এই পঞ্চগড়ের এখানে ঠান্ডার কারণে মানুষজন প্রচুর কষ্ট পাচ্ছে তো সকালবেলা দেখতাছি যে অনেক মানুষ,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

আপনি তো শুধু তাই বলছেন আপনার পঞ্চ আহ পঞ্চগড়ের এইদিকে আমার ঢাকার অবস্থায় বলি রিক্সাচালক অথবা হচ্ছে আহ ওই নিম্ন ব্যবসা যেগুলো করছে করে জীবনযাপন করছে তাদের অবস্থাটাই কি, মানে গায়ে সেই আগের পোশাক সেই সুতির একটা shirt পরে আছে কোনোরকম হয়তো বা হচ্ছে মুখটা ঢেকে আছে কিন্তু মাথায় শীত লাগছে কনকনে অবস্থায় এর মধ্যেই কিন্তু তাদের,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 আচ্ছা আপনি তো ঢাকাই থাকেন এমনি তো ঢাকার আশপাশের জেলাগুলোতে কি অবস্থা? ওই গুলোর যেমন আমার তো মনে হয় আহ নারায়ণগঞ্জ বা মানিকগঞ্জ বা আগাড়িপুর যেমন ঢাকার আশেপাশে জেলাগুলো ওই জায়গাগুলোর যে ঠান্ডা কেমন পরে? আমার মনে হয় ঢাকা থেকে তুলনামূলক ভাবে সেখানকার ঠান্ডার পরিমাণ খুব বেশি হবে কারণ একেই তো গ্রাম অঞ্চল আর ঢাকার তো অবস্থা তো আপনি খুব ভালো করেই জানেন যদি গরম পরে খুববেশি গরম তাছাড়া হচ্ছে ঢাকাতে,

আহ বর্ষাকালের আবহাওয়া আপনাকে, বর্ষাকালের আবহাওয়া বর্ষাকালটা খুবই সুন্দর আহ যেহেতু কদমফুলের season কদমফুল আমার খুব বেশি ভালোলাগে তাছাড়া যদি একটা খারাপ দিক বলি রাস্তা একদম কাদা কাদা হয়েযায় যেখানে হচ্ছে হাটতে গিয়ে পোশাকে হয়তো বা কাদা লেগেযাই বা জুতোতে লাগে যাই জামাকাপড় নষ্ট হয়েযায় এইজন্য আবার বর্ষাকাল আমার বিরক্তির কারণও আচ্ছা আরেকটা জিনিস বলি আহ বর্ষাকালে একটা সুন্দর জিনিস হচ্ছে কি বাতাস আহ বাতাসতো অনেক ঠান্ডা মধুর

এখন সতেজ হয়ে যাই যার জন্য আমার কাছে বর্ষাকালের আবহাওয়াটা খুব ভালো লাগে আর খুব বেশি ঠান্ডাও না খুব বেশি না। exactly আপনার সাথে আমি আসলে সমস্ত সুন্দর বর্ষাকালটা খুবই সুন্দর কিন্তু আমার পছন্দের ঋতু কিন্তু শরৎকাল আচ্ছা সে বিষয়ে আমি আপনাকে আর একদিন বলবো আজকে সময় খুবই কম কিন্তু, জুবাই আপনার সাথে কথা বলে আমার খুব বেশি ভালোলাগলো এই আবহাওয়া সম্পর্কে আপনি কতটুকু সতর্ক আপনার কাছে কি না আমি অনুপ্রাণিত হলাম সতর্কতার ক্ষেত্রে আমিও আপনার কাছ থেকে অনেক আহ নতুন নতুন বিষয় জান, আর সমসাময়িক ব্যাপার গুলো আপনাকে, কথা বলে অনেক ভালো লাগলো আশা করি আপনার সাথে আবার পরে কথা হবে,

আমি কিছুদিনের মধ্যে ভাবছিলাম কিন্তু plannng সেইরকম নেই আপনি phone করেছেন তাহলে আপনার থেকে criteria বা কি কি হয় সেগুলো জানতে পারি? আমি তো দ~ নিলে দশ বছরেই নেবো কারণ বুঝতেই পারছেন এখন আহ situation যা অবস্থা খারাপ এখন market এ আহ দাঁড়ানো মোটামুটি অসম্ভব তার উপর এখন income বলতে তেমন কিছু নেই আমার নিজস্ব একটা business আছে আর তার উপর সত্যি কথা এখন পুরোপুরি downcovid situation চলছে, already এখন সব কিছু বন্দ~ বন্ধ করে দিয়েছে, বাইরে থেকেও কিছু আসছে না বুঝতেই পারছেন অবস্থা খারাপতো এইরকম তো plan নেই খুব বেশি যে করবো, ওখানে amount এর সেরকম level এর নেই যে আমি আপনাকে যে বলতে পারবো যে আমি এত করতে পারবো কিন্তু আমি minimum দশ বছর করতে পারি

আচ্ছা আচ্ছা আমি~ ব্যাপারটা আমার এটা নিয়ে খুব idea কম ছিলোকারণ আমি ভেবেছিমান যে, আমারটা পরে করবোআমি তো বাবা মা আছে, তো বাবা মারটাই আগে ভেবেছিলাম করিয়ে নেবো তো এই ক্ষেত্রে আপনি বলছেন, আমি যদি এই সময় থেকে করি তাহলে পরবর্তীকালে গিয়ে আর একটু better আহ মানে quality বা better যে হয়না সুযোগ সুবিধা, তো সুবিধা বলছেন better পাবোতাইতো? আচ্ছা ঠিক আছে আহ আচ্ছা আর একটা জিনিস জানার ছিলো, ধরুন আপনারা যে এটা করছেন তো এটার উপর মানে আমায় কি কি information বাড়ির দলিল যে তো যা যা prove করে আরকি এগুলো কিছু লাগবে? না just আপনাদের সাথে আপনাদের company তে এসে যোগাযোগ করলেই হবে? আপনাদের company টা কোথায় যদি kindly বলেন তাহলে আমরা গিয়েই কথা বলে নেবোবা বুঝতেই পারছেন online ঠিক ভরসা করা যায় না তো আপনাদের সাথে যদি direct দেখা করে নি, তাহলে মনে হয় better সুবিধা হয় আমার আটচল্লিশ by one আমাদের বেহালা কোলকাতারতো আমাদের ওখানেই আরকি আমাদের মায়ের ভাষী যেখানে land club আরকি ওখানে, তো ওখানেই আমাদের বাড়ি না আমার বাড়িতে only বাবা আছে they sixty plus আহ আমরা চারজন ভাই, আমি আছি আর এদিকে বাবা, মা আছেতো উ~ এর উর্ধে কেউ নেই, বাবাই একমাত্র sixty plus retired তো বাবাই একমাত্র senior আমাদের না আমরা এরকম ভাবিনি কারণ আমি প্রথমেই বললাম কারণ আমরা এরকম কখনো সত্যি ভেবে দেখিনি বা এই যে এইগুলো লাগতে পারে কারণ আমরা পরে ভেবেছিলাম করবো কিন্তু এই মুহূর্তে করবো এইরকম কোন planning ছিলো না. তার উপর বুঝতেই পারছেন এখন যেই পরিমানে চারিদিকে fraud হচ্ছে আমরা চট করে আরকি সবকিছু ভেবে উঠতে পারিনি, তো আপনারা বুঝতেই পারছেনতো আপনারা বলছেন আপনাদের এখানে saving company তো আমরা ওর জন্যই এসে কথা বলে যাবো আরকি

মার এখনো sixty এইটা আরকি হয়নি মানে sixty plus হয়নি, মার তো এখন fifty

যদি ধরে নিন আমি কাল বা পরশু এসে কথা বলে নিই তাতে তো কোনো অসুবিধা নেই তো? আচ্ছা ঠিক আছে! আর আপনি ধরুন আপনাদের company র কোনো এরকম পুজো বা কিরম offer চলতে থাকে এরকম কিছু time period wise ধরুন কিছু offers নতুন নতুন বা সেরকম সময় apply করা যায় বা এই type এর কিছু offer কি চলে আপনাদের company তে? আচ্ছা মানে যতই ইয়ে হোক মানে সেই wise চলতে থাকবে আর এই বছরে বলছেন আপনার এইরকম type এর ছাড় আছে ঠিক আছে! আহ আমি তাহলে এরকম ইয়েতে দেখে জেনে নিচ্ছি, আমি যেটা important কথা সেটা হচ্ছে আপনাদের যে এখানে আহ যে pay করবো আমরা বছর wise yearly, তো এগুলো কি tax free? মানে tax কি আমাদের দিতে হবে এটার সাথে আলাদা করে, না আপনারাই এগুলো সব বুঝে নিচ্ছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আহ তো এক্ষেত্রে তো কোনো তাহলে আর অসুবিধা রইলোনা আহ এবার ধরে নিন আহ আমাদের ইয়েটা হয়ে গেলো এবার বাবা মায়ের বা যেহেতু আমাদের senior যারা আছে ওদেরও তো করিয়ে রাখা দরকার, তো এদের ক্ষেত্রে কি আলাদা করে কিছু offer থাকবে? না এদের যদি amount টা আপনি যদি আর একবার kindly বলেন সেটাও খুব ভালো হয় আমারটা তো আমি বুঝতেই পারছিতো উনাদেরটাও কীরকম type এর কী কী offer থাকে বা কী কী type এর schedule আছে সেটাও যদি জানান কী কী পরিমান

তো সেইটা pay করতে হবে তেইশের শুরুতে, না আমাদের ডিসেম্বর~ এই মাসে ডিসেম্বরে আরকি বাইশে ডিসেম্বরের দিক হবে? এটা যদি kindly জানান. আচ্ছা আচ্ছা তাহলে হ্যা আমি বুঝতে পারছি সাধারণত এরকম হবে না আমরা চেষ্টা করবো কারন উনি এটাই আরকি জানার ছিলো আপনার থেকে আপনি বলে দিলেন. তো অনেক ঠিক আছে! তো বুঝতেই পারছেন তো up and downs যেহেতু চলছে, এবার অবস্থা সবার খুবই খারাপ জানেন তো এবার সবকিছু বন্ধ হয়ে আছেতো আপনারা যেহেতু বললেন এরকম limited এরকম offers চলছে তো আমরা অবশ্যই অনেক বড় পাওয়া এটা আমাদের যে, এরকম type এর offers চলছেতো আরও অনেক company থাকে তো ওদের থেকে আপনাদের মনে হলো গুলা অনেক better তো ঠিক আছে আপনাদের আরও যদি kindly আরও সুবিধা হয়, আপনার কিছু website বা আপনাদের papers আছে যে আপনাদের company সম্বন্ধে লেখা আছে? যদি kindly আমায় whatsapp করেন বা যদি other কোন details আরকি থাকে আপনি যদি একটু পাঠিয়ে দেন, তো খুব ভালো হয়. না bike তো আছে তবে আহ rider নই আমি just শখে আরকি বন্ধুদের সাথে ঘুরতে বের হই আর rider বা এরকম কোন case নেই কিন্তু ব্যবসায় related বা যেতে হয়তো এদিক ওদিক তো তখন আরকি bike এ করে just normal যাই, আলাদা ওরকম কোন ব্যাপার নেই.

Thank you আপনাদের information এর জন্য আমরা তাহলে কাল পরশুর মধ্যেই আপনাদের company তে এসে ঘুরে যাচ্ছি আপনি আর একটু kindly বলে দিন আমি কোন number এ contact করবো বা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবো? আহ সেটা হলে খুবই সুবিধা হয়. আর আমরা তো direct দেখা হচ্ছেই, তো এইটুকুই জানিয়ে দেবেন আর আমার তেমন কোন query নেই. না না ok ঠিক আছে Thank you আপনার জানানোর জন্য তাহলে আমি কিছুদিনের মধ্যেই কাল বা পরশুর মধ্যে আপনার এসে দেখা করে যাচ্ছি Ok thank you তাহলে রাখতে পারেন আপনি. ইমাম হোসেন ও তাহার স্বল্প সংখ্যক অনুসরণ অনুচর দল তাহাদের চক্ষে অন্যায় বলিয়া গঠিত আদেশ বাণী মানিয়া লইয়া স্বীকৃত হয় নাই। যে সময় তাহারা জানি তো যে তাহাদের অগ্রিস্টে আহ মৃত্যু অবধারিত তাহারা বুঝিয়া ছিল যে ওই আদেশ মানিয়া লইলে তাহাদের ধর্ম ও মনুষ্যত্ব বিধ্বস্ত হইবে এই জন্য তাহারা মৃত্যুকে বরণ করিয়াছিল ইমাম হোসেন যে আদেশ ও অন্যায় বলিয়া বুঝিয়াছিল তাহা মানিয়া লইয়া অপেক্ষা তাহার জন্যই তাহারি অস্ত্রের রইবে তাহার পুত্র ও ধাতুসূত্রের হত্যা সাধনে এবং শেষে আর ধরুন তৃষ্ণায় আপনার আদেশ কষ্ট হোক শ্রীঅঙ্গর মনে করিয়াছিল আমার ধারণা এই যে মুসলমান ধর্মের এর তরবারি বলা হয় নাই পড়ন্ত মুসলমান ফকির বনের আত্মনির্যাতনই আহ উহার মূল তটবাড়ি চালনার বাহাদুরি কিছু নাই যে ব্যক্তি তরকারি দ্বারা আহত হয় আহ আহত করে সে যখন তখন নিজের ভুল বুঝিতে পারে তখনই তাহার পা বোধ জন্মে সেই সময় ওই ঘটনা হত্যার রূপে পরিণত হয় তখন আঘাতকারি সক্রীতি অপরাধের জন্য অনুতাপ করিতে থাকে পক্ষান্তরে যে ব্যক্তি মৃত্যুকে আলিঙ্গন করে সে যদি ভ্রমণে উহা করিয়া থাকে তথাপিও তাহার পক্ষে উহার বিজয়লাভ নিরুপদ্রক আহ প্রতিরোধ অহিংসার ধর্ম অতএব ইহা সর্বত্র ও সকল সময় মাননীয় ও বাঞ্ছনীয় সকল ধর্মে ইহা বর্জনের ব্যবস্থা আছে হিংসা প্রথার সমর্থক গণক হিংসা সম্বন্ধে বহুল বিধি নিষেধ প্রবর্তন করিয়াছে নিরুপদ্রব প্রতিরোধের কিন্তু সেরূপ গন্ডি কিছুই নাই নিরুপদ প্রতিরোধের কষ্ট শহরের অসম্মতায় উহার একমাত্র গন্ডি তাহারও পক্ষে নিরুপদ্রব প্রতিরোধ আইনসঙ্গত কিনা এই প্রশ্নের উত্তর কেবল সেই ব্যক্তি দিতে পারে অপর কেউ দিতে পারে না কোন নিরুপদ্রব প্রতিরোধী কার্য আরম্ভ করিবার পর সাধারণ লোকে তাহারও সম্বন্ধে কেবল মতামত প্রকাশ করিতে পারবে লোকে অসন্তুষ্ট হইয়াছে বলিয়া কোন নিরুপদ্রব প্রতিরোধী কর্তব্য ভ্রষ্ট হইতে পারে না তাকে গণিত ঈদের বাধার সূত্রের উপর তাহার কার্যের ভিত্তিক এ প্রতিষ্ঠিত নহে যে ব্যক্তি লাভ লোকসান ওজন করিয়া তাহার পথ তথাকথিত নিরুপদ্রব প্রতিরোধ আরম্ভ করে তাহাকে চতুর রাজনীতিক বা বিবেচক লোক বলা যাইতে পারে কিন্তু তিনি কোন মতে নিরুপদ্য প্রতিরোধই নহে প্রকৃত নিরুপদ্রব প্রতিরোধে ওই ব্রত গ্রহণ না করিয়া থাকিতে পারে না বলিয়ায় উহা গ্রহণ করে, মনের বল ও বাহুবল এই দুই শরণার্থীর যুগ কইতে প্রচলিত রহিয়াছে ধর্মগ্রন্থে উভয়েরই যথাযথ সুখ্যাতি শুনিতে পাওয়া যায় তাহারা যথাক্রমে সৎ অসৎ শক্তি নির্দেশ করে ভারতে বিশ্বাস এই যে এদেশে এক সময় সব শক্তির প্রধা প্রাধান্য ছিল আমাদের আদর্শ এখনো ঠিক তাহাই রইয়াছে অসৎ শক্তি প্রাধান্য আহ নিদর্শন ইউরোপকন্ডের স্পষ্ট দেখিতে পাওয়া যায় নীত কাপুরুষতা অপেক্ষায় এই দুয়ের যে কোনটাই ভালো এই দুইয়ের মধ্যে একটাই আশ্রয় না হইলে আমাদের মধ্যে আহ সরার আসিবে না আহ জাগরণ দেখা দিয়ে না বিনা সা বিনা কর্মে মুগ্ধ সরা সরাধিনহে উহা জনসাধারনের মনে কোনো ধারণাই উৎপাদন করিবে না জনসাধারণ যে ক্ষমতা উপলব্ধি করিতে না পারিলে তাহাদের জাগরণ সম্ভবপর নহে তাহারাও জামরা জরি নিরুফ্রদ্র প্রতিরোধের প্রাধান্য যথাযথ রূপে জাহিদ না করি তাহা হইলে নেত্রীগণের অজস্র প্রতিবাদ ও government সহস্র চেষ্টা শর্তেও বিপ্লব বান আপনা আপনি মাথা তুলিয়া উঠিবে আগাছা যেমন যেকোনো ক্ষেত্রে যেকোনো রূপে জন্মাইয়া ইহারাও সেইরূপ নিরুপদ্রোপ আহ প্রতিরোধের অবাধ গ~করিতে হইলে চেষ্টা ও সাহস উহার সার রূপে ব্যবহার করি করিতেই হইবে আগাছা আমূল তুলিয়া না ফেলিলে তাহা আহ যেমন ফসল কে করি ফসল কে ব্যবহার করিতে হইবে আগাছা আঙুল পুতিয়া না ফেললে তাহা যেমন ফসলকে চাপিয়া মারে আহ সেই রূপ নিরুপন নিরূপ না রাখিলে এবং নীতির পূর্বে উম যে বিপ্লব বাদের বীজ উহ

যাহা পতিত হয় তার জন্য অধীর ও কুর্দো হইয়া থাকে তাহার জীবনকে আমরা নিরুপদ্য প্রতিরোধে নীতি বলে ভ্রান্ত পদ হইতে শুপদে আনিতে পারি

অতীত অতএব নির্বুদ্ধ প্রতিরোধের ভাব যত বেশি হবে এর আহ যত বেশি হবে নে government এর অপর কাকাকেও কখনো বিপন্ন করিতে যায় না সে অভিযোগের মতন কাজ করে না কাহার প্রতি উগ্র আহ ব্যবহার করে না সে বয়কট বরিহার করে কিন্তু স্বদেশী ই বা পণ গ্রহণের অগ্রসর হয় কারণ উহা তাহার ধর্মের অনুগত স্বদেশী সাধনার যে সে কখনো পশ্চাৎ পদ হয় না একমাত্র ভয়ানক সে যে ভয় করে অপর কোন শক্তির ভয় তাহার হৃদয়ে আহ পাই না রাজশক্তির ভয়ে সে কখনোই কঠিন পদ কর্তব্য পদ পরীক্ষা পরিত্যাগ করে না আমাদের অভাব কি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে শ্রীযুক্ত গান্ধীর মাদ্রাসে ওয়াই

পক্ষে নিতান্ত দরকার সে জিনিসটা সকল জাতির পক্ষে প্রয়োজনীয় তবে এই সময় আমাদের পক্ষে উহা তবে এই সময় আমাদের পক্ষে উহা যেমন প্রয়োজনীয় তেমন কাহার কাহারো তুলনায় কথা বলা যাইতে পারে আমাদের মধ্যে শিক্ষিত সম্প্রদায়ের লোকেরা যে ভস্ম ভন্ড পথে চালিত পরিচালিত হইয়াছেন তাহা নয় বরণতু তাহারা অবস্থা আই দ~দাস হইয়া পরিয়াছিলেন যাহা হোক আমি জীবনে আমি জীবনের আহ মূল সূত্র এই ধরিয়াছি ইহা এই ধরিয়াছো কোন লোক যত উচ্চপদস্থ ও হয় না কেন এ~এবং যে কাজই করুন না কেন লোক যাহার আহ কাহার পশ্চাৎদে যদি ধর্ম ধর্ম বল না থাকে তাহা হইলে সেদিনই কিছুতেই প্রকৃত উন্নতি লাভ করিতে পারিবেন না পৃথিবীর ধর্ম স্বাস্থ্য রূপে কাজ করিয়া ধর্মানজোরের আমি করিতেছিনা ধর্ম অন্তরের জিনিস মস্তিষ্কের দ্বারা লাভ করা যায় না উহা আমাদের চোখের সম্মুখে ফুটিয়া ওঠেনা আহ করন্তু ভিতরের হইতে বিকশিত হইয়া

আমাদের ভিতরেই রহিয়াছে আমাদের অন্তর্নিহিত এবং এই ধর্মাভাব অ এবং অন্তর্নিহিত এবং এই ধর্মাভাব বহি শক্তির প্রভাবে জাগরিত হোক অথবা ভিতর হইতে বিকশিত হোক যেভাবেই হোক আমরা যদি কোন কাজ ঠিকভাবে এবং তাই রূপে করিতে চাই তাহা হইলে ধর্মভাব পরিসফুটো হইবো সেইগুলি আমা দিগকে মানিতে লইয়া হবে সত্য ভাল স্বাস্থ্যের পঞ্চভীর জম উল্লেখিত হইয়াছে তাহাদের মধ্যে সত্যই প্রধান সত্য বলতে আমরা যাহা বুঝি ইহা সাধারণত ঠিক তাহার নয় তাহার ঠিক তাহা নহে আহ বরণতু সকল ক্ষতি সহ্য কোরিয়া জীবনকে সত্যের অনুশাসনে নিয়ন্ত্রিত করার নামই হল সত্য পালন এই সংঘাত দৃষ্টান্ত স্বরূপ আমি প্রহ্লাদ্যের যাবনা উল্লেখ করিতে পারি তিন~তিনি সত্য পালনের জন্য পিতার আদেশ পর্যাপ্ত আইন অমান্য করিয়াছিলেন যখন কোন কার্যে না বলা প্রয়োজন হইলে তখন ফলাফলের প্রতি লক্ষ্য না রাখিয়া সাহসের সহি সোজাসোজি না বলাই উচিত

বিরক্তি উৎপাদন না করার নাম হলো অহিংসা এমন কি যে ব্যক্তি তোমা তোমাকে শত্রু বলিয়া মনে করে তাহারও বিরুদ্ধে মনে কুভাব কৌশল না করার নাম অহিংসা যিনি অহিংসা সাধনা করেন তাহার পক্ষে শত্রুতা সাধন অসম্ভব ফলে তিনি গুপ্ত হত্যা করিতে পারেন না প্রকাশে কাহাকেও আহ প্রকাশ্যে কাহাকেও খুন করিতে পারেনা এমনকি দেশের জন্য বা আপন আত্মীয়-স্বজনের ইজ্জত রক্ষার জন্য দাঙ্গা হাঙ্গামা করিতে পারেন না অহিংসা সাধনের এই নীতি অনুসারে আমরা আমাদের তত্ত্বাবধানে প্রকৃত আত্মীয়-স্বজনকে আর অত্যাচারীদের হাতে তুলিয়া দিয়াই তাহাদের ইজ্জত রক্ষা করিতে পারি ইহাকে অবশ্য মুষ্টাঘাত করা অপেক্ষা অধিকতর দৈহিক ও মানসিক বলের প্রয়োজন আপনার গায়ে হয়তো কিছু ক্ষমতা থাকিতে পারে আমি তাহাকে সাহস বলিতেছি না এবং সেই ক্ষমতা আপনি প্রয়োগ করতে পারেন কিন্তু তাহা যখন নিঃশেষ হইয়া যায় তখন কি ঘটে সে সময় আপনার প্রতিদ্বন্দ্বিক রোধে ও উত্তেজনায় উন্মাত্ত হইয়া ওঠে আপনি তাহাকে আঘাত করিয়া আরও উন্নত করিয়া তুলিয়াছেন কাজেই যে আপনার বিনা সাধন করিয়া তাহার অবশিষ্ট আক্রোশ আপনার প্রতি পালনের ওপর বর্ষণ করিবেন কিন্তু যদি আপনি প্রতিহিংসা পরায়ন না হইয়া নিজে সকল আঘাতি সিলো বাধিয়া ছিল গ্রহণ করেন এবং আপনার প্রতিদ্বন্দ্বি ও প্রতি পালনের মধ্যে গিয়া দাঁড়ান তাহা হইলে কি হয় আমি প্রতিজ্ঞা পূর্বক বলতে পারি যে সমস্ত অত্যাচার আপনার ওপর দিয়াই কাটিয়া যাইবে এবং আপনার প্রতিপাদ পালক গন অক্ষত শরীরের রক্ষা পাইবে ব্রহ্মচর্য যিনি আহ জাতীয় কর্তব্য সংশোধনে এ প্রয়াসী অথবা প্রকৃত ধর্ম জীবনের আলোকে যে লাভের সব অংশ সব অংশ তিনি বিবা বিবাহিত হওন বা অবিবাহিত হন তাহাকে ব্রহ্মচর্য পালন করিতেই হইবে বিবাহের ফলে এই জগতে

প্রবৃত্তি দমন করিতে চাহে যা তাহা হইলে সে শর্তই তাহা অনায়াসে করিতে পারে রশনায় ক্রীতদাস না হইয়া সে রশনা সংযত করিতে

জাতি বৈষম্যের বাধাবাঁধি নিয়ম আহ যে আমি আহ পালনের নিমিত্ত আহ ওই সকল রন্ধনশালার স্পষ্ট নহে আহ বরন্ত ভিন্ন ভিন্ন দেশে

অনুযায়ী সুস্বাদু আহার্য সরবরাহের জন্য পৃথক পৃথক রন্ধন ছাড়া নিয়মিত হইয়াছে আমি বলি ইহারই নাম রসনার দাসত্ব শরীর রাখার জন্য যিনি যে খাদ খেয়েছেন তাহা বোজন করিয়া যদি আমরা পরিচিত না হই বরণতো খাদ্যে চাষ বহিত কতগুলো উত্তেজক উত্তাপর্দভক ও তীব্র মসলা উদারস্থ করি